যখন আমি সীতানাথ এ পড়তাম class four পর্যন্ত পড়েছিলাম তখনও ওই সীতানাথ এর বাইরে আচারের গাড়ি বসত কারণ আচারের গাড়ি এমন একটা জিনিস যেটা school এর বাইরে থাকবেই থাকবেই থাকবে

তেতুলের আচার আর আমশি এই দুটো আচার আমার সবথেকে প্রিয় ছিল তারপর four pass করার পর যখন আমি উচ্চ মাধ্যমিক school এ ভর্তি হই পঞ্চ শহরে তো তখন আমার আচারের নেশাটা যায়নি class six seven পর্যন্ত আমার আচারের নেশা ছিল তারপর আস্তে আস্তে বয়সের সাথে সাথে এই জিনিসগুলো ছেড়ে যায়। আর একটা জিনিস তুই যেটা বললি যে

আমাদের আসছে যে প্রজন্ম তারা কোনদিনই এই জিনিসগুলোকে উপভোগ করতে পারবে না মানে এই জিনিসগুলো যে কতটা দামি নিজেদের মধ্যে একটা আলাদা ঐক্য তৈরি হতো সবাই সবার জন্য থাকতো সবাই সবার জন্য দাঁড়াতো সবাই সবার হয়ে কথা বলতো একসাথে থাকার এগুলোই সুবিধা একসাথে বেড়ে ওঠার এগুলো সুবিধা আমরা ছোটবেলায় পড়েছিলাম যে একটা লাঠিকে ভাঙ্গা অনেক সহজ কিন্তু লাঠির যদি একটা গুচ্ছ দিয়ে দেওয়া হয় তাকে সহজে ভাঙা যায় না তো

আমরা ছোটবেলা যেসব মাঠে খেলতাম আমাদের পাড়ার মধ্যেই চারপাশটা মাঠ ছিল যেখানে আমরা বিভিন্ন বিভিন্ন সময় খেলেছি আজকের সেই মাঠ গুলো একটাও বেঁচে নেই, প্রত্যেকটা ছোটখাট মাঠেই কিন্তু নিজস্ব বাড়ি করে নিয়েছে। বা বড় যে মাঠগুলো ছিল সেখানে promoting হয়ে গেছে, তো আসছে যে সময় বাচ্চারা কাচ্চারা কিভাবে যে খেলাধুলা করবে নিজেদের শারীরিক মানে যত্ন কিভাবে নেবে সেটা সেটা একটা বড় চিন্তার বিষয় আর যেভাবে মাঠের অভাবে phone এর প্রতি আসক্তি বেড়ে যাচ্ছে এদের মানে চোখের ক্ষতি মস্তিষ্কের ক্ষতি সব রকম মানে ক্ষতি ছাড়া আমি আর কিছু দেখতে পাচ্ছি না, এটাকে হয়তো প্রযুক্তি গত দিক দিয়ে উন্নতি বলছে কিন্তু আমার কোন দিক দিয়েই মনে হয় না প্রযুক্তিগত দিক দিয়ে উন্নতি হলেও আমাদের শারীরিক বা সদ্য পাতিক যে অবনতি হচ্ছে তো এই এইটা খুব একটা ভাবনার বিষয় আর কি তোর এই বিষয় নিয়ে কি মনে হয়? হ্যাঁ এগুলো তো সত্যিই ভাবনারই বিষয় ভবিষ্যতে সবাই phone নিয়ে বেশি আসক্ত হয়ে যাচ্ছে তো আমার school এ যখন আমি school এ পড়তাম এরকম অনেক ছোট ছোট ঘটনা ঘটেছে ঘটনাগুলি খুবই সুন্দর যেমন বলছিলাম যে teacher দের সাথে আমাদের সেরকম bonding ছিল যেটা এখনকার student দের সাথে তাদের teacher দের থাকে না সেরকম bonding এখন teacher রা শাসন করতে পারেন না শাসন করতে ভয় পান কারণ এখনকার guardian দের চিন্তাভাবনা আলাদা হয়ে গেছে যে student দেরকে মারলে বা বকলে তারা আরো বিগ্রে যাবে ভালো হবে না ওইটাই কিন্তু আমাদের সময় এরকম ছিল যে আমাদেরকে মা-বাবারা teacher দের কাছে এসে বলে যেতে যে আপনার যেটা মনে হয় আপনি সেটাই করান আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই পড়ান আপনাদের হাতেই ছেড়ে দিলাম ওরকম একটা আমার school এও ঘটনা ঘটেছিল একবার যে আমার একটা বন্ধু সে খুবই দুষ্টুমি করছিল তো তাকে তার বাড়ি থেকে ডেকে পাঠিয়েছিল তখন সে খুবই ভয় পেয়ে গিয়েছিল কিন্তু আমাদের ওখান তখনকার সময়ে teacher রা যেরকম বকত বা শাসন করতো সেরকমই আমাদেরকে ভালবাসত আমাদেরকে বোঝাত যে কোনটা করা ঠিক কোনটা করা ভুল কেন মা-বাবাকে ডেকে আনা হচ্ছে তো তখন আমি একটা জিনিস বুঝেছিলাম যে teacher রা আমাদেরকে যাই বলেন সেটা আমাদের ভালোর জন্যই বলেন আমাদের ভবিষ্যতের ভালো কথা ভেবে বলেন এবং একটা ভালো ব্যাপার হচ্ছে আমি যেই ছোটবেলায় স্কুলে পড়তাম ওই স্কুলটার সামনে একটা গাছ ছিল যে গাছটাতে একটা আম গাছ ছিল তো আমাদের ছোটবেলায় যেরকম হয় যে আমরা গাছ থেকে কিছু পেরে খাওয়ার একটা ইয়ে থাকে তো আমরা প্রত্যেকদিন ছুটির সময় আম গাছে আম হয়ে থাকতো খুব ছোট ছিলাম আমরা আম পাড়তে পারতাম না কিন্তু চেষ্টা করতাম সব সময় আমগুলো পাড়ার যাতে ঢিল মারলে আমগুলো পরে আমরা খেতে পারি তো ওই রকম হতো না কখনো sir রা কখনো কখনো দেখতে পেয়ে যেত আমাদের এসব দুষ্টুমি আর বকাও দিত অনেক বার কিন্তু ছোট ছিলাম বকা শুনতাম তাও আবার একই জিনিস করতাম তো ওখানে ওই আম গাছটা আমাদের খুবই পছন্দের মাঝে মধ্যে যখনই আমি ওখান থেকে যাই তো দেখি এখনো ওই আম গাছটা আছে ওখানে একেকটা স্মৃতি school এর আচার দোকান আলু কাবলির দোকান বা সবথেকে ভালো হচ্ছে school এর দারোয়ান কাকু যিনি হয়তো রাস্তায় কোথাও দেখা হলে আমাদের খুব পরিচিত যেমন আমাদের school এর teacher দের সাথে দেখা হলেও সে আমরা কথা বলি উনার সাথে দেখা হলেও কথা বলি আমাদের school এও একটা দারোয়ান কাকু ছিল যে সব সময় থাকতো কখনো যদি দেরী হয়ে যেত school এ ঢুকতে তো একটুখানি যদি বলতাম যে অনেক দূরে বাড়ি ছিল বা রাস্তায় অনেক jam ছিল আসতে পারিনি তো কিছু বলত না ঢুকিয়ে দিত খুব ভালো ছিলেন উনি আর আমাদের school এ একটা খুব বড় মাঠ ছিল খেলার জন্য যখন আমাদের tiffin time থাকতো আমরা খেলতে পারতাম আমাদের school এর বন্ধুরা ছিল কয়েকটা বন্ধুর সাথে আমার এখনো contact আছে তো ওদের সাথে প্রচুর খেলা করেছি আমি যখন school এ পড়তাম হ্যাঁ তো তুই এরকম বললি ওই যে গাছ থেকে ফল পাড়া কুল পাড়া এগুলো মানে এগুলো আর কি একেকটা স্মৃতি মানে এখন তো এখনকার ছেলেরা এইসব জানেও না বোঝেও না। মানে গাছের ফল গুলোও মানে এমনি নিজেরাই পড়ে যায় আমাদের সময় কুল হওয়ার আগেই গাছ ফাঁকা হয়ে যেত। মানে এতটাই উত্তেজনা থাকতো আমাদের কুল পাড়া নিয়ে। তারপর এখন তো অনেক খেলাধুলা বা অনেক ধরনের জিনিস লিপ্ত হয়ে যাচ্ছে যেমন এখন আগে আমরা ঘুড়ি ওড়াতাম মানে ঘুড়ি উড়ানো এবং ঘুড়ি ধরার একটা চলছিল এখন ওই নিয়ম মানতে ঘুরি লোকে ওরাই ঠিকই কিন্তু ওই যে কাটা ঘুড়ি ধরার যে ঝোঁক আগে পাঁচটা লোক ঘুড়ি ওড়ালে দশটা লোক নিচে দাঁড়িয়ে থাকতো ঘুড়ি কেটে গেল সেগুলো ধরতে যাবে ছুটবে এখন উল্টো হয়ে গেছে এখন কুড়িটা লোক ঘুড়ি উড়ালে দুটো লোক হয়তো নিচে ধরার জন্য থাকে। মানে এই যে একটা পরিবর্তন এই পরিবর্তনটা মানে খুবই একটা অদ্ভুত ব্যাপার আর কি তো এটা আর কি বাজে ব্যাপার আর কি মানে যেদিকে যাচ্ছে এই জিনিসটা সেটা ভালো নয় আর কি হ্যাঁ পরিবেশটা যেদিকে যাচ্ছে সেটা খুবই বাজে যাচ্ছে পরের generation গুলো আর পাবে না আমরা আমরা যেই মজাগুলো করেছি সেটা আর করতে পারবে না ওরা দোষটা ওদের না generation এর বলতে পারো কারণ মাঠ না পেলে ওরা খেলবে কোথায় ওদেরকে যদি বারণ করা হয় guardian রাই যদি এসে বারণ করে শাসন করবো না বকবো না তাহলে ওরা তো ওটাই শিখবে আমাদের যখন তখন ওরকম ভাবে আমরা বড় হয়েছিলাম তাই জন্য আমরা এরকম সব অনুভব করতে পেরেছি feel করতে পেরেছি যে কত রকমের খেলা কত অভিজ্ঞতা কত কিছু খেলতে গিয়েও কত রকমের কিছু আমাদের সাথে experience হয়েছে আমরা ছোটবেলায় এরকম হয়েছে যে কুল পারতে গিয়ে কুল পেরেওছি কিন্তু যখন পারতে গেছিলাম ঢিল দিয়ে পারতে গিয়ে যার বাড়িতে পারতে গেছি তিনি জানতে পেরে গেছেন এবং এসে এত দৌড় করিয়েছিলেন বন্ধুদেরকে যে একটা এরকমও হয়েছে যে পড়ে গেছে পুকুরের মধ্যে তো এরকম অনেক অভিজ্ঞতা হয়েছিল এখন তো সেরকম পুকুরও দেখতে পাওয়া যায় না বা এখন সবাই গাছপালা সেরকম লাগাইও না এবং যদি কারো বাড়িতে থাকে সেটা কেউ protect করে রাখে যেভাবে এমনভাবে যে কেউ সেখান থেকে গিয়ে পারতেও পারবে না কিছু এখনকার বাচ্চাদের মধ্যে ওই ব্যাপারটা নেই যে গাছ থেকে কিছু পেরে খাব বা যেমন আমরা করতাম না বলেই গিয়ে গাছ থেকে কত কিছু ফল পেড়ে নিয়ে চলে আসতাম ওই ব্যাপারটা এখন আর নেই তো এখন যত দিন যাচ্ছে সব digital হয়ে যাচ্ছে আগের মতন এখন আর কিছু হম যেরকম ভাবে এগোচ্ছে দিনকাল মনে হচ্ছে না আগের মানুষ বেশি হবেও কারণ সেদিক দিয়ে আমাদের যখন ছোট ছিলাম আমাদের মধ্যে একটা বড়দের সেই সব আরেকটা জিনিস খুব লক্ষণীয় ব্যাপার সেটা হচ্ছে এই generation এর ছেলেরা বড়দের ছেলেমেয়ে সর্বনির্বিশেষে আর কি তারা সম্মান ব্যাপারটা কমে যাচ্ছে আর কি বড়দের যে সম্মান ব্যাপারটা sir দের সাথে বা teacher দের সাথে কথাবার্তা বা

সর্বসাপেক্ষে খেলাধুলার অভাবেও বা সেই ভাবে শারীরিক গঠন শক্ত হওয়া না হওয়াতেও হয়তো মানসিকভাবে তারা দুর্বল হয়ে পড়ছে বা বিভিন্ন রকমের যে অবনতি গুলো হচ্ছে সেগুলো আর কি মানে আস্তে আস্তে আরো বাড়ছে দিনকে দিন তো সেগুলো একটা চিন্তার বিষয়

ছেলেদের বাইরে খেলতে পাঠানোর জন্য মানে দশবার বললেও যায় না এরকম একটা ব্যাপার আমাকে আমাদের যখন মনে আছে মানে school এর ফাইনাল পরীক্ষা শেষ হতো মানে আমরা ঘরেই থাকতাম না সকাল ভোরবেলা একবার খেলতে যেতাম সকাল দশটা এগারোটার দিকে একবার খেলতে যেতাম কারণ school তো ছুটি আবার বিকেল বেলা একবার খেলতে যেতাম। মানে তিন বেলা করে দিনে খেলা মানে খুব আবশ্যিক ছিল। আর তারপর লোডশেডিং হয়ে গেলে সবাই বাড়ি থেকে বেরিয়ে আসতো বেরিয়ে এসে রাস্তার মধ্যে কারোর একটা বাড়ির উঠানে কারো একটা বাড়ির ছাদে বসে আড্ডা দেওয়ার সবাই মিলে

সেইসব picnic এ এখন দেখবি মাংস ভাতের picnic এও অত মজা হয় না আগেকার দিনের ডিম ভাতের picnic এ যত মজা হত কারণ মানুষের মধ্যে সেই আন্তরিকতাটা ছিল সেই খোলামেলা ব্যাপারটা ছিল এখন সবার মধ্যে যেন একটা কিরকম নিজস্বতা সবার মধ্যে কি রকম বাধা বা একটা আহ কিরকম যেন নিজেকে মানুষ ঢেকে রাখে আর কি তো এই ব্যাপারগুলো পরিবর্তন সময় সময়ে খুব চোখে পড়ছে আর কি আর কতটা ভালো ফল হবে সমাজের প্রতি এটাও সেটাও একটা ভাবনার বিষয় আমিও ছোটবেলায় এরকম অনেক picnic করেছি বন্ধুদের সাথে আমাদের তখন তো জানো বলা হতো চড়ুইভাতী, আমরা তখন এখন যেমন কোন picnic হলে আমরা নিজেরাই টাকা দিতে পারি অনেক জিনিসপত্র কিনে আনতে পারি কিন্তু এখনকার picnic এ সেই মজাটা নেই তখন তো আমাদের কাছে টাকা থাকতো না আমরা ঘর থেকে লুকিয়ে জিনিসপত্র নিয়ে যেতাম একটুখানি চাল একটুখানি তেল আলু এইভাবে জিনিস নিয়ে যেতাম বন্ধুরা মিলে নিয়ে গিয়ে আমরা নিজেরাই উনুন বানাতাম যেটা জ্বালতে অনেক সময় লেগে যেত, তারপরে ওখানে রান্না করা ছোট দিয়ে ছোট ছোট হাড়ি কড়াই বাড়ি থেকে নিয়ে যেতাম মা বকতে ও বকত খুব তাও নিয়ে যেতাম তো তখন জিনিসপত্রগুলো একটু একটু ছিল কিন্তু অনেকটা মজা করতাম অনেক আনন্দ করতাম তখন রান্না করতে গিয়ে হাত half জিনিস পুড়ে যেত আমরা করতে পারতাম না ঠিক ঠাক করে তাও ওই time এ ওই যে picnic এর মজাটা সেটা এখন অনেক কিছু থাকলেও সেই যখন মজাটা ছিল সেটা এখন তুমি আর পাবে না সেটাই ঠিকই বলেছিস দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায়, আমরা বেঁচে থাকা পর্যন্ত কতটা পরিবর্তন দেখতে পারি, তারপর যা হবে দেখা যাবে